উপরে দেখছি গণেশ ঠাকুর বসে আছে উপর দিয়ে কে কার্রেন্টের তার গেছে পিছনে একটা বড়ো তেঁতুল গাছ না কি গাছ একটা আছে সামনে একটা অনেক সুন্দর গেট আছে।